জাভাতে strings কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আপনি শিখবেন কিভাবে
strings তৈরী যুক্ত এবং মৌলিক strings অপারেশন সম্পাদন করা হয় যেমন লোয়র case এবং upper case রূপান্তরিত করা
এই tutorial জন্য আমরা
tutorial অনুসরণ করতে জাভাতে ডেটা types সম্পর্কে জানতে have
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
জাভাতে string হল অক্ষরের অনুক্রম
strings সাথে শুরু করার পূর্বে আমরা প্রথমে ক্যারেক্টার ডেটা type দেখব
এখন eclipse এ যাই
এখানে বাকি code জন্য eclipse ide এবং প্রয়োজনীয় কাঠামো রয়েছে
আমরা stringdemo নামক class তৈরি করেছি এবং main method যুক্ত করেছি
main মেথডের মধ্যে লিখুন char star = উদ্ধৃতি চিনহের মধ্যে asrteicks
এই statement star name এবং char টাইপের সাথে একটি ভ্যারিয়েবল তৈরী করে
এটি ঠিক একটি অক্ষর সংরক্ষণ করতে পারে
কয়েকটি অক্ষর ব্যবহার করে একটি শব্দ print করা যাক
char line মুছে ফেলুন এবং লিখুন
char c1 = একক উদ্ধৃতিচিহ্নের মধ্যে c
char c2 = একক উদ্ধৃতিচিহ্নের মধ্যে a
char c3 = একক উদ্ধৃতিচিহ্নের মধ্যে r
car শব্দটির জন্য আমরা তিনটি অক্ষর তৈরি করেছি
এখন এই শব্দটি print করতে এগুলি ব্যবহার করি
এখন লিখুন
system out print c1;
system out print c2;
system out print c3;
লক্ষ্য করুন যে আমি println এর পরিবর্তে print ব্যবহার করছি যাতে সকল অক্ষর একই line print হয়
file সংরক্ষণ করে রান করুন
যেমনকি আমরা দেখতে পারি output হল আশানুরূপ
কিন্তু এই method শুধুমাত্র শব্দ prints করে শব্দ তৈরি করে না
শব্দ তৈরী করতে আমরা string ডেটা type ব্যবহার করি
চলুন এটি চেষ্টা করি
main মেথডের মধ্যে সবকিছু মুছে ফেলুন এবং লিখুন
string greet = hello learner
string এর s বড়হাতের অক্ষরে আছে
এবং আমরা বিভেদক হিসাবে double উদ্ধৃতি চিনহের পরিবর্তে একক উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করছি
এই statement greet ভ্যারিয়েবল তৈরী করে এটি string টাইপের
এখন এই ম্যাসেজ print করি
system out println greet;
file সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে ম্যাসেজ ভ্যারিয়েবলে সংরক্ষিত হয়েছে এবং এটি printed করা হয়েছে
strings জাভাতেও যোগ করা যেতে পারে
এখন দেখি যে এটি কিভাবে করা যায়
আমি ম্যাসেজ থেকে learner মুছে ফেলছি
আমরা name অন্য ভ্যারিয়েবলে সংগ্রহ করব
string name = java;
এখন আমরা ম্যাসেজ তৈরী করতে strings যোগ করব
string msg = greet + name ;
print statement println greet এর greet কে message দ্বারা পরিবর্তন করুন file সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে output greeting ও name দেখায়
কিন্তু তাদের পৃথক করার স্থান নেই
সুতরাং একটি space ক্যারেক্টার তৈরী করি
char space = একক উদ্ধৃতি চিনহে space
লক্ষ্য করুন যে আমরা ভ্যারিয়েবল name সব বড়হাতের অক্ষর ব্যবহার করেছি যাতে এটি স্পষ্ট হয়
আপনি চাইলে এটি বদলাতে পারেন
এখন ম্যাসেজে স্পেস যোগ করা যাক
greet + space + name
file সংরক্ষণ করে রান করুন
এখন আমরা দেখতে পারি যে output স্পষ্ট এবং আশানুরূপ
এখন কয়েকটি string অপারেশন দেখা যাক
আমি hello শব্দের কিছু অক্ষর এবং java শব্দের কিছু অক্ষর বড় হাতের অক্ষরে পরিবর্তন করছি
প্রায়ই users যখন input দেয় mixed case এইরকম মান থাকে
তাই output দেখতে file রান করা যাক
যেমনকি আমরা দেখতে পারি output স্পষ্ট নয়
তাই ইনপুট স্পষ্ট করতে string methods ব্যবহার করি
লিখুন greet = greet tolowercase ;
এই statement greet string এর প্রতিটি অক্ষর ছোট হাতের অক্ষরে রূপান্তরিত করে
name = name touppercase ;
এই statement name string এর প্রতিটি অক্ষর বড় হাতের অক্ষরে রূপান্তরিত করে
file সংরক্ষণ করে রান করুন
যেমনকি আমরা দেখতে পারি string methods ব্যবহার করার পর output এখন স্পষ্ট
এইভাবে আমরা strings তৈরি করি এবং strings অপারেশন সঞ্চালন করি
এখানে আরো স্ট্রিং মেথড রয়েছে এবং
আমরা জটিল বিষয়ে গেলে সেগুলি নিয়ে আলোচনা করব
আমরা we tutorial শেষে চলে এসেছি
in tutorial আমরা শিখেছি
strings তৈরী করা যুক্ত করা
এবং string অপারেশন সঞ্চালিত করা যেমন লোয়র case এবং upper case রূপান্তরণ
এই tutorial নির্দেশিত কাজ হিসাবে
জাভাতে strings এর concat method সম্পর্কে পড়ুন strings যোগ করার থেকে এটি কিভাবে ভিন্ন তা বলুন
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই link উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে